তো তাই জন্য ব্যাঙ্কে টাকা রাখা মানে যে waste of efforts and waste of time

টাকা basically রাখা উচিত হচ্ছে mutual fund এ রাখা উচিত। property তে invest করে দেওয়া উচিত। property তে generally সব সময় আহ টাকা appreciate করে। কিন্তু mutual fund এও তো শুনছি টাকা বাড়ছে না। না mutual fund এ যেটা হয় সেটা হচ্ছে যে, আপনি immediate return পাবেন না। mutual fund এ return পেতে একটু সময় লাগে। mutual fund এ হচ্ছে আপনি short Term এ এক বছরেই যদি আপনি যে ভাবেন যে, return চলে আসবে। দু বছরে যদি ভাবেন যে, return চলে আসবে সেইটা না। ওই তাতে একটু time লাগবে return আসতে। তো ব্যাপারটা হচ্ছে সেটাই আরকি মানে ওতো তারাতারি ওখানে return আসে না, একটু সময় নিয়ে তারপরে আসে।

মানে আহ mutual fund হচ্ছে সেই জন্য আর কি সবসময় বলে যে, long term. তো আপনি কোথায় কোথায় টাকা রাখেন? আমি আমার আগে বন্ধন ব্যাঙ্কে একটা FD করা ছিল। কারণ তখন বন্ধন ব্যাঙ্কের interest টা খুব ভালো ছিল।

FD আছে ওটা mature হয় নি। তো বন্ধন ব্যাঙ্কে আপনার কখনো মনে হয় না যে, বন্ধন ব্যাঙ্কে টাকা রাখাটা risky কারণ হচ্ছে বন্ধন ব্যাঙ্কটা হচ্ছে একটা নতুন ব্যাঙ্ক ওখানে আপনার কোনো দিন মনে হয়নি?

আচ্ছা আচ্ছা, বন্ধন ব্যাঙ্কের office কোথায় আপনি জানেন? বন্ধন ব্যাঙ্কের office অনেক জায়গায় আছে, কালী পার্কে আছে।

হ্যাঁ office আছে ই কে টাওয়ারে।

আচ্ছা তো ওখানে কি ওদের ভালো office

না আমি বলতে চাইছি যে, standard office? হ্যাঁ দা চকচকে office. দা? দা বিক্রি করে নাকি ওরা? আপনি বাংলা জানেন না? না দা শুনিনি আমি দা চকচকে শুনিনি। শোনেন নি? এখন শুনুন। ওহ আচ্ছা তো আর এখানে আপনি কখনো স্টেট ব্যাঙ্কে গেছেন? হ্যাঁ স্টেট ব্যাঙ্কে খুব বাজে। স্টেট ব্যাঙ্কে কি বাজে বলতে কি? মানে আপনার মানে আপনার কি সমস্যা হয়েছিল? আমার খুব সমস্যা হয়েছিল। মানেস্টেট ব্যাঙ্কে আপনি FD করতে পারেননি? FD ওরা এত ঘোড়ায় ওদের ই না ওই না সেই না। এত কিছু বলার সম্ভব না। মানে ওদের এত docoments থাকতে চাই। কখনো এটা চাই, কখনো ওটা চাই, মানে ওদের নিজেরই picture clarity নেই যে, ওরা কি চাই? হম বার বার বার বার ঘোরাতে থাকে ভীষণ harass করে। সেই জন্য আর এতে খুবিই খারাপ experience. তো আপনার মনে হয়না government এখানে কিছু করা উচিত?

হম তা এই problem টা অবশ্য স্টেট ব্যাঙ্কের এই problem টা আমি অনেকের কাছ থেকেই শুনেছি আরকি? স্টেট ব্যাঙ্কে আহ প্রচন্ড ভাবে আরকি মানে এখনো কাজ আহ দু তিন বার না গেলে নাকিস্টেট ব্যাঙ্কে হয় না।

আমার একটা account আছে স্টেট ব্যাঙ্কে actually আমার PPF account আছে স্টেট ব্যাঙ্কে। তো সেই খানে কিন্তু সেইখানে আমি আজ পর্যন্ত কোনোদিন যায়নি স্টেট ব্যাঙ্কে এই কারণেই।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 Major জিনিসটাই আর কি বাড়ি থেকে online হয়ে যাই। আমায় খুবই কম ব্যাঙ্কে যেতে হয় দরকার পরে। তো ব্যাপারটা হচ্ছে সেটাই। কিন্তু আমি কখনো তাই জন্য মানে খুব একটা এ তে যাই না।

হ্যাঁ তো এই কারণেই আমি generally nationalize bank গুলো কে আমি খুব একটা prefer করি না। তো আমি তাই জন্য private bank এই যাই। তবে private bank এ এও আরকি সব ব্যাঙ্ক মানে সব ব্যাঙ্ক ভালো হয় না। তো আই সি আই সি আই এর আমার কিছু কিছু বাজে আহ experience ও আছে তো এই এইচ ডি এফ সি তে আমার experience টা এখনো পর্যন্ত ঠিক আছে। জানি না ভবিষ্যতে কি হবে? তো আই সি আই সি আই ব্যাঙ্ক আগে মানে আমার experience আছে যে আহ মানে actually আমার আমার মায়ের সাথে একটা joint account ছিল। তো account টা আমি হটাৎ করে government rule করে যে, পাঁচ হাজার টাকা minimum balance রাখতে হবে।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 কিন্তু ওরা শোনেনি ওরা সেই প্রতি quarter এ সেই deduction গুলো করতে থাকে। তো Finally যেটা হয় ছিল যে, আমার negative balance হয়ে গেছিলো। আচ্ছা তো তারপরে আমি অনেক complain করে অনেক চিঠি পত্র পাঠিয়ে last এ credit card destory করে দিয়ে registry চিঠি পাঠিয়ে তারপরে আমি ওটাকে আহ

আপনি credit card use করেন?

তো এক্সিসে কি offer পান?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

আর অনেক সময় আহ offers থাকে মিন্ত্রা ফিন্ত্রা তে shopping এর ওপরে offers পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তা আপনি কি generally কি prefer করেন? credit card transaction নাকি cash transaction?

একটু বড়ো সড়ো amount আছে করতে হবে তখন আমি credit card টা use করি। যাতে ওটা next cycle এ আমার টাকাটা চলে যায়। আচ্ছা আচ্ছা আপনি Offline কেনেন না?

তো generally কি আপনি online ই সব বেশিভাগ কেনেন?

আচ্ছা, তো credit card use করতে কখনও ভয় লাগে না আপনার online এ? না, এখন আমি আমাদের হবে না আমাদের generation এটা নিয়ে এখন আমাদের ভয় হয় না। হম যারা করে না জিনিসটা তাদের পক্ষে একটু dangerous ব্যাপারটা। সেই আমি এরকম multiple case এ শুনেছি যে, credit card fraud আর কি? তো ওখানে টাকা মানে তুলে নিয়েছে মানে সে details দিয়েছে, হ্যাঁ তা বলে তার ও দোষ আছে আরকি। তো সেখান থেকে আহ মানে সব share করে ফেলেছে ভুল করে। তারপরে সব করে আবার কী যেনেই দিয়েছে। তাদের awareness টা ছিল না।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

Exactly তো সেইটা হচ্ছে মানে সে না জেনে আরকি সবকিছু হারিয়ে দিয়েছে এবং সেইখান থেকে অনেক টাকা পয়সা চোট গেছে।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 Awareness আছে তাদের কেও দেখেছি আমরা যে skinning হয়ে যায়। skinning সমন্ধে আপনার কোনো idea আছে?

আচ্ছা। তো skinning এ basically যেটা হয়, সেটা হচ্ছে যে ওটা clone হয়ে যায়। credit card details টা clone হয়ে যায়। তো সেইখানে আহ যে যেটা হয় সেটা হচ্ছে যে, আপনার একটা credit card এর replica আহ তৈরী হয়ে যায়। তো সেখান থেকে লোকে আর কি মানে সেখানে আপনি বুজতেও পারবেন না ওদের কাছে একটা device থাকে। সেই device এওরা জিনিসটা কে পুরো একটা copy বানিয়ে নেয়। সেই copy দিয়ে ওরা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

আহ সেই সব জিনিস গুলো আজকাল কার দিনে প্রচন্ড ভাবে problem হচ্ছে। হম credit card জিনিসটাই একটু risky but But অনেক সময় কাজেও আসে। আপনি যদি একটু short of cash থাকেন কোনো emergency হয়ে গেল তখন atleast কাজে এসে যায়। জিনিসটাতে awareness থাকা দরকার আর

হ্যাঁ সেই টা তো আছে। মানে কিন্তু ওই আরকি অনেকে থাকে যে, restaurant গেলো restaurant যাওয়ার পর, credit card টা দিয়ে দিলো। তো আহ যে waiter সেটাকে solve করে দিয়ে চলে আসবে। তো basically সেই খানেই problem গুলো হয় সবচেয়ে বেশি। তো সেই

হ্যাঁ এখন অনেকেই machine সামনে নিয়ে আসে কিন্তু অনেক জায়গাতে এখনোও সেই wireless machine গুলো নেই। অনেক জায়গাতেই আছে যেইগুলো wired machine তো generally যেটা করা উচিত, সেটা হচ্ছে তাদের সাথে যাওয়া উচিত। তো অনেকে করে event PIN ও share করে দেয় তো উঠে যাবো না PIN share করে দিলম। যে waiter সে এটা এ করে দিবে। তো actually problem গুলো সেখান থেকেই হয়।

তো সেই problem গুলো আরকি এখনো রয়েছে। তো তার জন্য অনেক কিছু facilities বের করেছে এরা অবশ্য। chip card যে গুলো বের করেছে সেই গুলো তে একটু আহ security টা বেশি। সেই সব জিনিস গুলো রয়েছে এখন but still এখনো বলা যায় না secure mode of transaction. হ্যাঁ সেটা তো অবশ্যই।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

তো কোথায় use করেছেন? আর কেন use করেছেন, যদি একটু বলেন? Transaction করার সময় use করেছি। মানে কত টাকার transaction?

তো ওখানে আহ ওই জিনিসটা এখন আমার ক্ষেত্রে ওটা covid আর সময় একটু help করছে। কারণ ওটা মানে মানুষের হাতে দিতে হচ্ছে না। তো যেখানে যে মেশিন গুলো আছে সেই মেশিন গুলোতে swipe করলে ওখান থেকে automatic সেইটা হয়ে যায়। তো সেইটা একটা ভালো জিনিস আরকি। আহ আপনার এক্সিস এক্সিস আপনার এক্সিসের credit card যেটা আছে সেই credit card টা কি credit card আপনার মনে আছে?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

এটাই offer পান right?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

আচ্ছা ও basically আমার একটা এম এক্স card আছে।

তো এম এক্স card তে যেটা হচ্ছে এখানে offer খুব ভালো থাকে।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

বেশির ভাগ জায়গায় visa বা master card এই গুলো নেয়। তো এম এক্স card টা সব জায়গায় accept করে না। আহ তো কিন্তু মানে online এও online এ বেশিরভাগ জায়গায় করে but offline এ এম এক্স card সব জায়গায় accept করে না। কেন করে না আমি জানি না? এম এক্স এটা নিয়ে কোনো কাজ করছে কিনা তাও আমি জানি না। তো এই কারণে এম এক্স card এর এইটা একটা problem যে, আপনি যদি রাস্তায় বেরোন এম এক্স card নিয়ে তো আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে সাথে আরেকটা card আহ নিয়ে যেতে হবে। তো সেইটা আরকি ভীষণ problem.

তো এইটা কে আপনার এম এক্স card এর problem এগুলো রয়েছে। তো আমি বাইরেও দেখেছি যে, এম এক্স card use করা মানে অনেক জায়গাতেই এম এক্স card আমার

তো সেইগুলো কিন্তু যেটা সবচেযে most reliable card সেইটা সেটা হচ্ছে যে আপনার আহ সিটি ব্যাঙ্কের card.

তো সিটি ব্যাঙ্কের card টা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি reliable card. তো সেই card টা দিয়ে মানে আমি আজপর্যন্ত কোথাও সিটি ব্যাঙ্কের card accept হয়নি এরকম পাইনি। মানে আমি within India বা India বাইরে এমন কোনো জায়গা আজ পর্যন্ত পাইনি যেখানে আমার city card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 এম এক্সে এরকমও হয়েছে আমি offer পেয়েছি যে, movie ticket এর মানে চারটে thousand rupees এর movie ticketbut unfortunately য্খন আহ পেয়েছিলাম

তো ওরা আমাকে অনেক বার ইয়ে দিয়েছিলো extension দিয়েছিলো। but ওই আরকি দু মাস, তিন মাস, ছয় মাস করতে করতে করতে করতে দু বছর হয়ে গেছে। আহ তো। সেটাও ultimately সেটাও expire করে গেছে আর use হয়নি। ও তো এখন আর সেটা পাননা?

তো এখন আর সেই offer গুলো নেই। এখন অন্যান্য offer থাকে।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 তো সেই সেই গুলোতে আহ থাকে আরকি but other wise এমনি তে এম এক্স card is a good one.

তো এম এক্স card এর ওই যেটা বললাম আরকি। ওই problem গুলোকে যদি আপনি আহ এম এক্সের কোনো shopping টপিং এর offer পান? সব সময় থাকে না। মানে এম এক্সের shopping এর offer বলতে আমি পেয়েছিলাম হচ্ছে একবার আমি laptop কিনেছিলাম সেই laptop এর একটা offer পেয়েছিলাম। তা ছাড়া generaly খুব একটা কিছু পাই না।

তো ব্যাপার টা হচ্ছে সেইটাই আরকি।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

কারণ আমি খুব একটা বেশি use করছিলাম না মাঝখানে এম এক্স। আমি বলেছিলাম যে, multiple আহ credit card রাখা হচ্ছে একটা headache. তো আমি বলেছিলাম যে,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 আপনাকে thousand rupees আমরা gift দিচ্ছি। তো সেই thousand rupees আমাকে gift দিয়েছিল আমি এম এক্স থেকে।

কিন্তু তারপরে আর ঐটাই ওদের strategy ওই thousand rupees gift দিয়ে আমাকে সেটা ওরা আটকে দিয়েছিলো। তারপর থেকে তো I am continuing. মানে আমি আহ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

আর আপনার কাছে কোন কোন credit card আছে? আমার কাছে এম এক্স আছে। আমার কাছে ডাইনার্স ক্লাব আছে।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 হ্যাঁ ডাইনার্সটা International travel এ actually ডাইনার্স এর যেটা সুবিধা হচ্ছে ডাইনার্স ওখানে launch টা free পাওয়া যায় travel এ। তো সেইটা আরকি use করা হয় ডাইনার্সে আমি সেই টাই mainly use করি। Internationally প্রচুর জায়গাতে যেখানে যেখানে launch আছে airport launch গুলো free তে পাওয়া যায়। আহ upto six long in a year তো সেইটা অনেক জায়গাতে সুবিধা দেয়। তো আমি সেই facility টা বিভিন্ন airport এ use করেছি।

তো just দুটাকা charge করে ওরা। তো আপনি you can stay মানে আপনি launch এও বেশ কিছুক্ষণ থাকতে পারেন আরকি?

এই এই facility টা অবশ্য এইচ ডি এফ সি র regalia card এও আছে। but এইচ ডি এফ সি র regalia card এ একটা cap আছে বোধহয়। আহ না বোধহয় number of launch টা বোধহয় একটু কম পাওয়া যায়।

Other wise regalia তেও এই option টা আছে but ডাইনার্স টা একটু better আছে আরকি।

মানে এই গুলোই আমার আহ বেশি use করা হয়।

তো ব্যাপারটা হচ্ছে আহ সেটাই আরকি। তো আপনি আহ ইয়েতে E wallet এর কিছু use করেন না?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 আচ্ছা তো পেটিএমে আপনি আহ মানে আপনি পেটিএম কি খুব frequently use করেন? পেটিএমটা আমি খুব frequently use করি। আর কি কি use করেন?